গাছটি যেমন হলো নারকেল গাছ কলা গাছ এবং নানারকমের গাছ। সামনে একটা বড় --

কালো কালার হলুদ কালার এবং লাল কালার খুব সুন্দর লাগছে--

ছবি তুলছে এবং খুব সুন্দর লাগছে পিছনের জঙ্গল টিকে এবং খুব সুন্দর সুন্দর গাছপালা দেখতে পাচ্ছি জমির মধ্যে।

পিছনে একটা সাইকেল আসছে এবং পুরো জায়গাটা খুব সুন্দর লাগ--

ওপারেও একটা বড়ো জঙ্গল দেখতে পাচ্ছি।

সামনে একটা ঘর দেখতে পাচ্ছি এবং ঘরের সামনে মেডিক্যাল স্টোর -এ পোস্টার লেগে আছে এবং একটা মেয়েকে দেখতে পাচ্ছি সামনে দাড়িয়ে আছে।

সামনে একটি ফুলের বাজার দেখতে পাচ্ছি ফুলের বাজারটি খুব সুন্দর এবং খুব সুন্দর সুন্দর ফুল সাজানো আছে এবং --

সামনে একটি এয়ারপর্ট দেখতে পাচ্ছি। এয়ারপর্ট -টি অনেকটি বড়ো এবং এ্যারপর্ট মধ্যে দুটো হেলিকপ্টার দেখতে পাচ্ছি। দুটো হেলিকপ্টার --

রং হলো সাদা কালার এবং এ্যারপট এর সামনে অনেক গাছপালা লাগানো হয়েছে খুব সুন্দর লাগছে একটি হেলিকোপটার এর মধ্যে--

কর অনেকগুলো লোক যাতায়াত কর--

ডক্টর টি চেক রঙের টি শার্ট পরে আছে এবং পেসেন্ট টিও চেক রঙের টি শার্ট পরে আছে এবং পেসেন্ট টি বেড এর ওপর শুয়ে আছে--

এখানে একটা ব্যায়াম ক্লাস দেখতে পাচ্ছি এবং মেয়েদেরকে ব্যায়াম শেখানো হচ্ছে মেয়ে ছেলেদেরকে এবং রুম -টি অনেকটি বড়ো সামনে একটা--

আমি একটি স্যালুন দেখতে পাচ্ছি। স্যালুন টি অনেকটি বড়। স্যালুন টির মধ্যে অনেক লোক দেখতে পাচ্ছি। সামনে একটা বাচ্চা ছেলে চুল কাটছে--

সামনে একটি বড় বিল্ডিং দেখতে পাচ্ছি বিল্ডিং টি অনেক বড় এবং বিল্ডিং এর ওপর খুব সুন্দর সুন্দর ফ্ল্যাট দেওয়া আছে এবং বিল্ডিং টির নিচেতে--

সামনে একটি বড় বিল্ডিং দেখতে পাচ্ছি বিল্ডিং টি অনেকটি বড় এবং বিল্ডিং টির কালার হল সাদা কালার বিল্ডিং টির ভেতরে অনেক গুলো গাছ ও দেখতে পাচ্ছি গাছ গুলো--

ছবি তুলছে এবং খুব সুন্দর লাগছে পরিবেশ।